আর তার সঙ্গে পেন কালার পেন্সিল এগুলোও রয়েছে যেগুলো এমনি --

এটা তো একটা বুদ্ধ মূর্তি-ই তার সামনে-এ কিছু একটা অনুষ্ঠান চলছে মনে হচ্ছে পাশে --

রাস্তা পাশে ঘাস ফাস রয়েছে।